এটা একটা আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আর জায়গাটা বেশ ভালই লাগছে একটা উম উম রং আলো পড়েছে সামনে একটা বড়ো আয়না বিভিন্ন রকমের আলো জ্বলছে এটা একটা সেলুন দোকান।

এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আর রেস্টুরেন্ট -টা খুব সুন্দরভাবে ওই রং টং করা রয়েছে ।